তোমাকে আমি প্রথমেই জিজ্ঞেস করবো যে আমরা এতক্ষন ধরে যে news নিয়ে আলোচনা করছিলাম এই news কি তোমার আহ জীবনে কোনো প্রভাব ফেলেছে real life এ কোনো তুমি ধরো একটা ভালো পদক্ষেপ এই news দেখে নিয়েছো বা একটা কোনো ভুল কাজ করে ফেলেছো এই সব fake news আহ তোমার পাল্লায় পরে এরম তোমার সাথে কিছু হয়েছে আহ তো দেখো অবশ্য যেগুলো আমরা

এতটা আমি জানতে পারতামনা আহ যেমনটা ধরো আমি বিভিন্ন দেশ বিদেশের যখন news গুলো পড়ি বিভিন্ন দেশ বিদেশের যে তাদের যে culture বা তাদের যে ভালো দিক খারাপ দিক সেগুলো কিন্তু lifestyle হ্যা একদম lifestyle সেগুলো কিন্তু আমরা জানতে পারি তো আমার সবথেকে ভালো লাগে যে আমাদের ভারত কিন্তু এত বড় একটা দেশ একদমই ছোট তো সে ভুটান ছোট হলেও তার যে মানে অর্থনৈতিক যে একটা তার সাথে কোনো আমার ভালো লেগেছে কারন ওখানকার যে সরকার তিনি কিন্তু একদম ঘোষনা করে তাদের বনভুমির কিন্তু আহ তাদের যে দেশের তাদের বনভুমির কিন্তু sixty percent অবশ্যই রাখতে হবে এখানে কিন্তু মানুষ চাইলেই কিন্তু হুটহাট করে গাছ কেটে দিতে পারেনা গাছ কাটার জন্য কিন্তু তাদেরকে permission নিতে হয় সকারের কাছ থেকে কিন্তু আমি যেটা কিন্তু হয়না মানুষ গাছ কেটে ফেলে আর আমরা বইয়েতে পড়েছি যে একটা গাছ কাটলে তার পরিবর্তে দুটো চারা গাছ লাগাতে হবে বা সরকার থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উপরন্ত আমি সরকার থেকে কিন্তু গাছপালা কেটে দিয়ে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে যেটা কিন্তু একদমই ঠিক নয় আমাদের কিন্তু পিছিয়ে রাখতে যেমন ধরো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন গানটা লিখেছেন বন্দে মাতারাম যেমন এটা কিন্তু আমাদের national song সেটার প্রথমাংশে সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ তো আমার যেনো আমাদের ভারত থেকে যে এই জিনিসটা বা দিনদিন হারিয়ে যাচ্ছে আজ আমরা ভারত যেমন সবুজ থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি একদম দেখো তুমি একদম ঠিক কথা বলেছো আমাদের ভারত অবশ্যই আহ এই সবুজ থেকে পিছিয়ে যাচ্ছে আমি তো মনে করবো এইখানে আমাদের শুধু সরকারের উপর আমাদের যে প্রধান আমাদের দেশে যারা আমাদের দেশকে চালাচ্ছে তাদের উপর শুধু নির্ভর করে না থেকে আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে পদক্ষেপ নিতে হবে তবেই আমাদের দেশের কিন্তু উন্নতি হবে কারন কি দেখবে বলতো আমাদের চারিদিকে শুধু অপচয় হচ্ছে জল অপচয় হচ্ছে জলদূষণ হচ্ছে বায়ুদুষণ হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে এটা কি শুধু আহ একমাত্র যে প্রশাসনে আছে তার পক্ষে নিয়ন্ত্রন করা সম্ভব যদি কোনো মানুষ ব্যক্তিগতভাবে যদি সেটা কোনো step না নেয় নিজে থেকে যদি না শোধরায় কারন তুমি একটা জিনিস লক্ষ করবে news এও দেখে থাকবে বিদেশে দেশগুলো তারা এত উন্নত কেনো তাদের আহ দেশে মানে তারা মানে সবদিক থেকে তারা ভারত থেকে উন্নত হয়েছে কেনো কারন কি তাদের প্রত্যেকটা নাগরিক সচেতন তারা কিন্তু সচেতন ভাবে সবকিছু কে তাদের জীবনে apply করে ব্যক্তিগতভাবে সেই জন্য কিন্তু ওইসব সকল দেশ অনেকটাই এগিয়ে গেছে হ্যাঁ, অবশ্যই দেখো তুমি যেটা বললে অবশ্যই অনেকটা এগিয়ে গেছে এবং তারা কিন্তু আর্থিক দিক থেকেও অনেকটা কিন্তু এগিয়ে গেছে আর আমাদের যেটা সবথেকে বড় একটা সমস্যা আমি news এ দেখি, আমাদের কিন্তু এখানে population কিন্তু control করা হয় না আহ population

আহ উম এইসব আহ অন্যান্য দেশগুলোতে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই না সেখানে কিন্তু population ও যথেষ্ট নিয়ন্ত্রিত পরিবেশও কিন্তু যথেষ্ট সুন্দর বা পরিষ্কার আহ আমরা সব যেহেতু আমাদের ভারতের যে ছেলে মেয়ে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে knowledge আছে বুদ্ধি আছে তারা কিন্তু যেমন এই কিছুদিন আগে আমি দেখলাম যে আমাদের যে আহ আহ প্রধানমন্ত্রী হয়েছেন আর কি বিদেশে আহ তো খুব ভালো লাগছে তিনি একজন ভারতীয় বংশ থেকে উদ্ভূত তিনি নাকি মানে পরিচালনা করেছে দেশটাকে শাসন করছে আমাদের ভারত দেশটাকে যে শাসন করছে তাদের কিন্তু ঐসব দেশের মানুষদের কিন্তু আহ অতটা পরিমাণে হয়তো knowledge নেই বা তারা অতটা পরিমাণে পড়ার আর তারা আমাদের দেশ থেকে কিন্তু আহ টাকা পয়সা দিয়ে আমাদের দেশের যারা আহ একদম মানে খুব ভালো বা আহ করুক মানে mind আছে যাদের বা যারা পড়াশুনা করছেন তাদেরকে কিনে নিয়ে চলে যাচ্ছে তাদের দেশের উন্নতি করতে সে কিন্তু আমাদের করতে পারছে না তো এই জিনিসটা আমার একটু লাগে হ্যাঁ, তুমি যেটা বললে আর একটা জিনিস notice করবে আহ অনেক বেশির ভাগ আহ তোমার USA এ বেশি forty percent বোধহয় doctor কিন্তু India র তাই না তো এটাই হচ্ছে তারা যে memory টা, আমাদের আমাদের ভারতে হয়তো আহ তোমার জনসংখ্যা বেশি সেরকম আমাদের ভারতের মানুষের প্রত্যেকটা intelligent যদি mind কোনো তাহলে তো তাদের mind এর সংখ্যাও বেশি তাই না? তাদের চিন্তা সবচেয়ে বেশি হবার কথা, কিন্তু এইসব দেশগুলো কি করছে বলতো আমাদের

তারা তাদের নিয়ে মানে নিজেদের দেশের আহ উপকারে লাগানোর জন্য নিয়ে নিচ্ছে তো এর ফলে এইগুলো তো হচ্ছেই আর আমি আর একটা কথা বলবো আহ যে মানুষকে আরেকটু শিক্ষার শিক্ষার প্রতি আরেকটু গুরুত্ব দেওয়া উচিত কারন তুমি তো news এর প্রায়শ্চই দেখে থাকবে যে মানুষ শিক্ষার অভাবের ফলে আহ কতটা আহ মানে কি বলবো আহ তার জীবনে আহ খারাপ আহ করতে পারে বা অন্যর কোনো জীবন অন্য মানুষের জীবনে সেটা আহ প্রভাব ফেলতে পারে। হ্যাঁ অবশ্যই দেখো যেগুলো news এ অনেক সময় এমন কিছু দেখানো হয় আহ বা news থেকে অনেকের যে আহ crime বা আহ বিভিন্ন অপরাধের গুলোকে দেখানো হয় সেখানে কিন্তু অনেক সময় মধ্যে যে আহ ঘটনাটা কিভাবে হয়েছে বা আহ যিনি হচ্ছেন villain বা যে খারাপ কাজের সাথে যুক্ত তিনি কি কি idea এই কাজটা করেছেন উনি news এ দেখানো হয় সেইগুলো কিন্তু যারা খারাপ কাজের সেখানে কিন্তু ওরা idea পেয়ে যাই এটাকে তারা কিন্তু কাজে লাগাই আমাদেরকে হয়তো সতর্ক করার জন্য বলা হচ্ছে বা যে তার বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে যারা মানে খারাপ কাজের সাথে যুক্ত তারা কিন্তু ওই জিনিসটাকে আরো বেশি বুদ্ধি কাজে লাগিয়ে খারাপ কাজ কিন্তু পবিত্র করছে তবে আহ এক এক সময় news এ যেটা এখন হয় দেখি যে তারা একটা show করে আহ সম্ভবত এটা আহ চব্বিশ ঘন্টার channel টাতেই হয়তো জি চব্বিশ ঘন্টা চব্বিশ launch করা হয় সেখানে কিন্তু আমাদের যে জিনিস কোনগুলো খেলে আমরা আহ বেশি তো সেইগুলো আহ আমরা হয়তো জানতে পারি এবং আমাদের health নিয়ে সচেতন হয়, এই জিনিসগুলো অবশ্যই ভালো দিক আহ যেমন কিছু খারাপ ভালো দিক আচে সব কিছুরই তো খারাপ দিক আর ভালো দিক আছে এবার আমাদের mentality টা ঠিক রাখতে হবে আমরা যদি mentality ঠিক রাখি তাহলে অবশ্যই আমরা ভালো কাজটি করতে পারবো এবং আমাদের দেশ টাকে কিন্তু আহ number one এ নিয়ে যেতে পারবো। একদম একদম একদম, তো এগুলোর ক্ষেত্রে আমি তোমার সাথে এটাই বলবো যে হ্যাঁ সব জিনিসেরই ভালো খারাপ দিক থাকে আমাদের খালি choose করে নিতে হবে যে আমরা, কোনটা বেশি prefer করবো কোন জিনিসটা বেশি গুরুত্ব দেব ভালোটা উম আমাদের চেষ্টা করতে হবে ভালোটা কে accept করার যেমন তুমি বললে যে news channel এ এরকম দেখায় হ্যাঁ আমিও লক্ষ্য করেছি এর ফলে কি হয় মানুষের যে আহ মানুষের শরীরের অনেক উপকার হয় এছাড়াও আরো অনেক এরকম তোমার প্রতিবেদন প্রতিবেদন প্রায়শই দেখা যায় আহ news channel উম গুলোতে রান্না অনেক সময় দেখা দেখতে পাবে যে কোনো একটা রান্নার recipe দেখিয়ে দিলো, আহ কিংবা এরকম দেখিয়ে দিলো বা আরো অনেক কিছু ভালো ভালো জিনিস দেখায় আমার মনে হয় এইগুলো আমাদের mind টাকে একটু সতেজ করার জন্য বা refresh করার জন্য এইসব জিনিসগুলো একটু লক্ষ্য রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ একদমই তাই আহ আমি এই কিছুদিন আগে একটা news follow করছিলাম হয়তো আহ দেখছিলাম যে আহ সেটা হয়তো সম্ভবত news চব্বিশ ঘন্টা তে সেখানে কিন্তু মেয়েদের safety আহ কার্যকলাপ দেখানো হয়েছে যে যদি কোনো মেয়েকে কোনো আহ কোনো ছেলে attack করে তো সেক্ষেত্রে সে ওই মুহূর্তে মানে কি করে বাঁচাবে এগুলো তো অবশ্যই আমার মনে হয় এগুলো কিন্তু খুব ভালো জিনিস একটা মেয়ে যদি দেখে যে যে অপর পক্ষ ব্যক্তি যার ক্ষতি করতে চায় কেউ যখন এই জিনিসটা দেখে নিচ্ছে আগে থেকেই জেনে যাচ্ছে যে আহ এই formula গুলোকে সে কিভাবে প্রতিহত করতে পারে তো একদিক থেকে জানতে পারছে ভালো কিন্তু যখনই কোনো খারাপ মানুষ এই জিনিসটা দেখে নিচ্ছে সে কিন্তু সেটার প্রতি সব আহ এই জিনিসগুলো কিন্তু একটু আমাদেরকে দেখতে হবে আর অবশ্যই আমাদের যে অপরাধ বা প্রবণতা সেটাও কিন্তু কমাতে হয়তো অপরাধপ্রজনতা সেখানে যেন কোথাও না কোথাও নারী কিন্তু এই বেকারত্ব উঠে আসছে যেটা news channel এ কিন্তু আর আর একটা কথা তোমার সাথে add করবো এই যে বিশাল পরিমাণে দুর্নীতি দেখো সব জায়গাতেই এখন এমন পরিমাণে দুর্নীতি হয়ে গেছে যে আমরা যদি কোন একটা কাজ সঠিক ভাবে হচ্ছে যদি জানতে পারি তাতেই আমাদের মানে

ভয় লেগে যায় যে না এটা তো এরম ভাবে হওয়ার কথা নয় সঠিক ভাবে তো হয় না কেন এরকম হচ্ছে নিশ্চয়ই এর পেছনেও কোন একটা কারণ আছে মানে কি আমাদের দুর্নীতির সাথে একবারে অভ্যাস হয়ে গেছে যে কোন কাজ যে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে হতে পারে আমরা সঠিক যোগ্য তায় কোন কিছুতে achieve করতে পারি সেটা কিন্তু আমাদের আর আমাদের generation এর অন্তত যেন এখন বিশ্বাসের বাইরে হয়ে গেছে তুমি যেটা বললে বেকারত্ব বাড়ছে আমরা সেটা news এ দেখতে পাচ্ছি তারফলে ফলে যে crime গুলো হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো আহ এই ক্ষেত্রে হ্যাঁ এইগুলো আমাদের মনে হয় এই গুলো যতদিন না আমরা কাটিয়ে উঠতে পারবো, আহ তো কিছু তো আর করার নেই আহ আমাদের চেষ্টা করতে হবে এই সবগুলো কাটিয়ে ওঠার এবং দেখবে অনেক news channel এর এগুলোর বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছে প্রতিবাদ করছে আমার মনে হয় সেগুলো আমাদেরও সমর্থন করা উচিত কারণ এইগুলো যদি মানে দুর্নীতি মুক্ত আমাদের সমাজ গড়ে ওঠে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুব ভালো হবে। হ্যাঁ, অবশ্যই দেখো আরেকটা জিনিস থাকি বা দেখেছি আমাদের যে news channel গুলো আহ সেখানে ধরো যদি বলি কলকাতা তো কলকাতার আহ মানুষের কথা cover করা হয় বা কলকাতার যে সমস্ত program গুলো cover করা হয় কিন্তু গ্রাম্য এলাকার যে কি problem বা সেখানে কি জালিয়াতি হচ্ছে দুর্নীতি হচ্ছে সেগুলো কিন্তু দেখানো হয় না বা অন্যান্য জায়গায় কিন্তু এইসব media এতটা উপলব্ধ নয় আমরা কলকাতাকে যতটা দেখতে পাই কলকাতার ব্যাপারে যতটা জানতে পারি কলকাতা যদি একটু বৃষ্টি ও হয় আমরা বাড়িতে বসে জানতে পারি অথচ অন্যদিকে যদি কোন আর গ্রামের side এ যদি বন্যাতে ভেসেও চলে যায় সেখানে কিন্তু media রা যায়না বা এবং সেই news কিন্তু অন্যান্য মানুষরা পায়ও না তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে যেহেতু আমি আহ গ্রাম থেকে belong করি এবং এই phase টি না কোথাও না কোথাও দাঁড়িয়ে কিন্তু আমার আহ এটা খুব খারাপ লাগে তো আমারও মনে হয় যদি আমাদের গ্রামের যে উন্নতি বা অবনতি সেগুলোও যদি new channel দেখানো হয় মনে হয় সেটা খুব ভালো হবে আহ অবশ্য সেটা চাইবো তো আহ তুমি কোন area ই মানে যেখানে বসবাস করো তো তোমার area টাকে কি এভাবে তুলে ধরা হয়? না দেখো তুমি যেটা বললে গ্রাম একদমই আমার আমিও proper গ্রামেই বাস করি তো গ্রামের এইসব গুলো তো, আহ এইভাবে সত্যিই দেখানো হয় না কিন্তু মানে আমরা গ্রামের থেকে হয়তো সারা বিশ্বের কোথায় কি হচ্ছে জানতে পারি এই মোটো phone এর মাধ্যমে বা television মাধ্যমে বা news paper এর মাধ্যমে কিন্তু আমাদের এই গ্রামে কি ঘটছে হয়তো অন্য অন্য জায়গার মানুষেরা শহরের মানুষরা সঠিকভাবে জানতে পারে না কিন্তু তার সাথে আমি একটা advance করতে চাই একটা ভালো দিক, তুমি দেখবে বন্যা-টরনা হলে গ্রামে বা আহ ধরো আহ কোথাও হয়েছে আহ এই news এর মাধ্যমে যখন দেখানো হয় না তখন কি বলতো?

অবশ্যই তুমি যেটা বলেছো সেটা ঠিক আহ অনেক সময় হয়তো তারা আহ সাহায্য করতে চান কিন্তু তারা হয়তো properly বুঝে উঠতে পারেন না কোথায় সাহায্যের দরকার সেভাবে কিন্তু তারা এগিয়ে আসতে পারে না আহ সেখানে আমার মনে হয় media কে কিন্তু এই জায়গা গুলো আসা উচিত বা যারা খবর বা newspaper ছাপাচ্ছেন তাদের প্রতিনিধিদের এইসব জায়গা গুলো পরিদর্শন করা উচিত হ্যাঁ, কারণ ভারত একটুখানি দেশ নয় তার ভারতবর্ষ একটা বিভিন্ন আনাচে কানাচে কিন্তু এইগুলো পৌঁছে দেওয়া উচিত media বাড়বে যত news channel বাড়বে তত কিন্তু আমার মনে হয় বেকারত্বটাও একটু না একটু হয়তো কমতে পারে এর বেশি অনেক collect করতে পারবে কাজও এর থেকে যেমন চারিদিকে news ও আমরা আহ collect হলো সব বিষয়ে জানতে পারলাম তেমন একদিক থেকে বেকারত্বও সমস্যাটাও চলে গেলো আহ কারন দেখো আহ শহর এলাকায় কি হচ্ছে সেই knowledge টা থাকলেই যে হবে সেটা তো নয় আশেপাশে আমার আহ এলাকায় বা গ্রাম্য এলাকায় কি ঘটে চলেছে সেখানে কি দুর্নীতি হচ্ছে সেখানে কি ভালো জিনিস, সেগুলো অবশ্যই জানা দরকার. তবেই কিন্তু আমরা আমাদের প্রসারিত করতে পারবো এবং আমার আহ এটা সত্যিই একদম মন থেকেই request যেন media রা এইসব জায়গাগুলোতেও আসে এবং আহ এই

একদম এই তুমি যেটা বলেছ এই যে প্রত্যন্ত এলাকা এলাকায় যেসব মানে মানুষ ধরো উম একটা

মানে নির্দিষ্ট একটা ইয়ে মানে গুচ্ছ একগুচ্ছ মানুষের প্রভাবে বাকি মানুষগুলো যে শোষিত হচ্ছে হয়তো প্রশাসনের কাছে সেই খবরটা যায় না। হ্যাঁ কিংবা গেলেও সেটা সঠিক ভাবে হয়তো তারা কোনো পদক্ষেপ নেয় না এখানে যদি media রা সেই খবর গুলোকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরে তো কি হয় বলতো? আহ সাধারণ মানে অন্য

আমাদের যে তোমার আহ শাসক দল আছে বা তোমারে তাতাদের ওপর একটা চাপ সৃষ্টি হয় হ্যাঁ চাপ সৃষ্টি হয় তারা সঠিক কাজটা করে আমরা এখন বিশেষভাবে তুমিও আমার সাথে একমত হবে এই বর্তমান পরিস্থিতিতে যে পরিমাণে media বা media র সাহায্য নিয়ে আহ বা আহ অন্য যারা তোমার আহ বঞ্চিত হয়েছে তাদের সাথে যেভাবে media র সাহায্য করছে এর ফলে কিন্তু প্রশাসনের ওপর একটা বিশাল পরিমাণে চাপ সৃষ্টি হয়েছে বিশেষ করে এই বেকারদের ক্ষেত্রে আহ তো প্রশাসন আহ অবশ্যই লক্ষ্য করছি যে সঠিক পদক্ষেপ নেবার চেষ্টা করছে এটা কিন্তু খুব ভালো একটা দিক Media এটা কিন্তু যদি ভবিষ্যতে এইভাবেই সাহায্য করে সাধারণ মানুষকে আমাদের দেশটা কিন্তু আর পিছিয়ে থাকবে না বলে আমার

কিন্তু যে পৃথিবীটাকে কিন্তু করে যেতেই হবে এবং তাদের কিন্তু develop করতে হবে আমাদের আহ উন্নত technology কে আরো উন্নত করতে হবে এবং ভারত যে একটা দেশ বা ভারতের যেমন আমরা যে ভারতবাসী তাই নিয়ে কিন্তু আমাদেরকে গর্ব করার মতো কাজ করতে হবে আহ হয়তো এখনো একদম যে গর্ব করার মতো কাজ হয় না সেটা বলবো না আহ গর্ব করার মতো কিন্তু আহ যেহেতু আমাদেরকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশের যে সেগুলোকে চিহ্নিত করে আহ সেই সেই নিয়ে আরো বিভিন্ন কাজ করেছি করলে আমরা ভালো করে এগিয়ে যেতে পারি বা কোন ধরনের news

যেগুলো খারাপ সেগুলোকে কিন্তু বর্জন করতে হবে আহ তো উম মনে হয় এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার তাহলেই কিন্তু আমরা উন্নত হতে পারবো এবং এই নিয়ে কিন্তু আহ এগিয়ে যেতে পারবো

তাই না? তো আমার মনে হয় এদেরও এই ব্যাপারটা নিয়ে একটু মানে serious serious তো অবশ্যই এরা কিন্তু কি বলতো স্বার্থের লোভে যেন ভুল আহ খবরটাকে সঠিকভাবে তারা present না করে কারণ আমাদের দেশের তো জনসংখ্যা তুমি জানো কত একটা আহ একটা news channel একটা time এ অনেক অনেক লক্ষ লক্ষ

তুলে ধরে আহ সঠিক কাজটা আদায় করে নেওয়ার জন্য এই media ই কিন্তু আমাদের সাধারণ মানুষকে সাহায্য করবে। হ্যাঁ অবশ্যই দেখো আজকে আমরা পুরো আলোচনার মধ্যে দিয়েই কিন্তু আমরা আহ প্রথমে জেনে নিয়েছি যে আজকে আমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ এবং আহ আমরা কোথা থেকে news collect করতে পারি আহ বা

সমস্ত জিনিসে যেমন বললেন, আমিও যেগুলো আমার পক্ষে সম্ভব ছিল সেগুলো আমি discuss করেছি বা তোমার থেকেও আমি আজকে অনেক কিছু জিনিস জেনেছি তো অবশ্যই তোমাকে আমি জানাবো আহ এবং আর আমার মনে হয় যে এটা জানার পর বা এটা দেখার পর আর মনে হয় না আর কোন problem থাকতে পারে এগুলোকে যদি আমরা ঠিক আহ সাজিয়ে নি তাহলে আমার মনে হয় যে আমাদের দেশটাকে কিন্তু একটা উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো একদম একদম অঙ্কিতা তোমার সাথে সত্যি আলোচনা করে আমার knowledge জ্ঞান যাই বলো অনেকটা বৃদ্ধি হলো আর তুমি যে আমাকে newspaper পড়ার যে suggest করলে আমি অবশ্যই আমার life এ সেটা apply করার চেষ্টা করবো

তো আমি এটা তুমি যেমন আমাকে সুন্দর ভাবে বললে, বা আমার সাথে discuss করলে, আমি চাইবো তুমি তোমার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সাথে এইভাবে আলোচনা করো তাদেরকে আরও সাহায্য করো আহ হ্যাঁ তো অংকিতা আহ আমরা আমাদের আলোচনায় আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে এসছি তোমার সাথে আলোচনা করে আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, তো তোমার সাথেও দেখো আমারও আলোচনা হয়েছে খুবই ভালো লাগলো আহ তো আবার আমাদের পরবর্তীতে কিন্তু পরবর্তীতে কিন্তু

তারা একদিন ঘুরতে যায় ওখানেও তারা খুব মজা করে তারা বাড়ি ফিরে রোমার মা তাকে phone করে জিজ্ঞাসা করে।

কিছুদিন পর ওখানে একটা অনেক বড়ো ঝড় আসে সেই ঝড় থামে না খুব বৃষ্টি খুব ঝড় সবাই নিজের নিজের বাড়িতে। রোমা যেদিকে থাকে সেদিকে একটু বেশিই খালি জায়গা সেখানে ঝড় আর ও জোরে আর ও জোরে রোমা এইসব দেখে খুব ভয় পেত সে phone করে নিজের মাকে। মা আমাকে খুব ভয় লাগছে মা খুব ভয় লাগছে কি করি বলতো আমি কিছু বুঝতে পারছি না এত ঝড় এত বৃষ্টি কি হয়েছে মা কোনো ব্যাপার নেই। ঝড় বৃষ্টি তো হতেই থাকে কিন্তু মা এই সময় তো ঝড় বৃষ্টির না হ্যাঁ বাবা বুঝেছি এই ঝড় বৃষ্টি হটাৎ কে জানে কোথা থেকে চলে এলো আচ্ছা মা ছাড়।

এই গুলোই তো টিভিতে দেখছি দেখনা বাবা লাইন চলে গেল টিভিও বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারছি না কি বলছো মা শুনতে পাচ্ছি না hello hello এই করতে করতে phone এর network উড়ে গেল। phone এর charge ও ছিল না রুপার phone এ কি আর করবে আর কোনো কিছু করার নেই রুমা খুব ঊদাস হয়ে বসে থাকে। কোনো কিছু হচ্ছে না বাড়িতে যাই ছিল তাই রান্না হচ্ছে শুধু ডাল ভাত এছাড়া কিছু হচ্ছেই না বাইরে দিকে বাইরে কেউ যেতে পারছে না বাজার বসছে না। সবাই একদম হতাশ নিরাশ চুপচাপ বসে কি করবে তারা কিছুই বোঝা যাচ্ছেনা সবাই সবার বাড়িতে পানি খাবার নেই কি করবে। সবাই ভাবছে এরকম হলে আর কতদিন চলবে এক দিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ এর বেশি তো চলবে না ঝড় বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে পাঁচ দিন হয়ে এসেছে। আর কদিন চলবে এরকম ঘরে পানি নেই খাবে কি বাথরুমে কি দেবে কিছুই বোঝা যাচ্ছে না সবাই খুব নিরাশ কিছু খুঁজে পাচ্ছে না । এবার রুমার উপরের বাড়িটা সবে নতুন তৈরি হয়েছিল ওর বিয়ের সময় সে ওখানেই বসে বসে সব ভাবছে কি হবে আমাদের। তখন নিচে থেকে তার স্বামী তাকে আওয়াজ দেয় রুমা একটু নিচে নামো দেখি রুমা আমি নিজের বেল্টটা পাচ্ছি না আচ্ছা দাঁড়াও দিচ্ছি। রুমা নিচে নামলো নিচে নেমে সে খুঁজতে লাগলো কে জানি এখানেই তো রেখে ছিলাম এই অন্ধকারে কোথায় কি পাবো বলতো দ্যাখো দ্যাখো একটু দ্যাখো ঠিক ভাবে দ্যাখো। পেলে দাও আমাকে লাগবে আমার belt টা তুমি এই pant পড়েছো কোনো বলতো এক তো জলখাবার কিছু নেয় কাপড় ধোবো কোথ থেকে বলতো তুমি নোংরা করেই যাচ্ছ একটার পর একটা। বুঝেছি মা। আচ্ছা দাঁড়াও দেখছি খুঁজতে দাও রুমা খুঁজে পেলো তার belt belt দিয়ে সে ওখানেই বসে রইলো তার শাশুড়ি বললো। মা এক কাপ চা করে দে মা সে বললো চা পাতা শেষ আর নেই যতটা ছিল সব এই পাঁচ দিনে শেষ হয়ে গিয়েছে যা বাবা একটা চাও খাবো না। কি আর হবে আমাদের বুঝতেই পারছিনা এবার কি হবে এ বাবা কিছু কর না তুই কি করবো বলো এখন তো online এও আসবে না এই জমা পানিতে কি করে এরা আসবে। এই ঝড় এই এত কিছু হচ্ছে কেউ আসতে পারে নাকি বুঝেছি কিছু তো একটা উপায় বের করতে হবে নাকি হ্যাঁ করতে তো হবে দেখি কি করি যেতে তো। পাচ্ছিনা কোনো জায়গায় বলো এই এত এত জল জমে এত এত বৃষ্টি হচ্ছে কি করে যাবো বলতো না বাবা তুই বাইরে বেরোসনা দেখেছিস তোর বাবার বুকের উপর উঠে গিয়েছে এই জল। হ্যাঁ বুঝেছি দেখলাম তো হ্যাঁ গো শাশুড়িমা আমি দেখলাম আজ বাবা বেরিয়ে ছিলেন যে ভাবল কিছু একটা আগে যে আনবে। এমনিতেও ওই আগেই বাড়তে পারলো না হ্যাঁ ঠিক বললি এই হাসি ইয়ার্কির মধ্যে হটাৎ যেন একটা অনেক জোর আওয়াজ এলো এই আওয়াজটা শুনে সবাই ছুটে যেয়ে উপর এ গেল।

সব চুপ তার স্বামী তাকে টেনে টেনে নিচে নিয়ে যেয়ে বসালো তার মাকে আর তাকে রুমা কি জোড় কাঁদতে শুরু করলো আমার ঘর চলে গেলো। আমার ঘর উড়ে চলে গেল এ কপাল এ ভগবান কি হয়ে গেল আমার ঘর উড়ে চলে গেল কি হবে এবার আমাদের কি হবে তার স্বামী তার স্বামীর মাথায় হাত। তার শশুরের মাথায় হাত তার শাশুড়ি কাঁদছে সে কাঁদছে হে ভগবান এ কি করে দিলেন আপনি এই সব কি হয়ে গেল তারা সব অবাক। এ কি হয়ে গেল এত জোর ঝড় এত জোর বৃষ্টি হলো আমার ঘর উড়ে চলে গেল ঝড় বৃষ্টি আরো বাড়লো আরো বাড়লো তারা আরো ভয় পাচ্ছে এ কি হলো গো। আমার যত জিনিসপত্র সব চলে গেল সব খারাপ হয়ে গেল তারা খুব কাঁদা পিটা করার পর একটু ঝড় বৃষ্টি থামলো। তার পরের দিন বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল তারপর তারা ভাবলো আচ্ছা আমাদেরই ঘরটা যাবার জন্য এত ঝড় বৃষ্টি এলো। তারা খুব কাঁদা শুরু করলো পরের দিন সবার দিকে লাইন চলে এলো তারপর রুমার মা রুমাকে phone করে জিজ্ঞেস করছে কি হয়েছে বাবা ঝড় বৃষ্টি তো কমলো সব ঠিক তো। রুমা হতাশ হয়ে কাঁদতে লাগলো ভ্যাঁ ভ্যাঁ করে রুমার মা বলে কি হয়েছে কাঁদছিস কেন কি হয়েছে বল তখন রুমা প্রত্যেকটা কথা বলে রুমার মা শুনে অবাক। এ কি কথা তোর ঘর উড়ে চলে গেল এ মা এ তো ভাবতে পারিনি আমি কোনোদিন তার মা তাড়াহুড়ো করে পরের দিন তার বাড়ি গেল যে দেখে তারও খুব কাঁদতে লাগলো। রুমার বাবা নিজের জামাইকে খুব সাহায্য করলো টাকা পয়সার দিক থেকে বলে যাও বাবা তুমি আবার কাজকাম আরম্ভ করো এই ঘরটা তৈরী করতে হবে তো তোমরা থাকবে কোথায়। ঘুমাবে কোথায় বলো হ্যাঁ বাবা কি বলি আর দেখো এই সব হয়ে গেল কি আর করবো রুমা হতাশ নিরাশ কারো সঙ্গে কথা বলে না কিচ্ছু বলে না। রুমার মা এসে তাকে খুব বোঝালো সে বুঝল না রুমার মা নিজের মেয়েকে এই ভাবে দেখতে চাইল না সে নিজের মেয়েকে বললো চল মা তুই কিছুদিন আমাদের ওখানে চল রুমা যেতে চাইছিলো না। তার শাশুড়ি তাকে জোড় করে পাঠিয়ে দিলো সে নিজের মায়ের সঙ্গে নিজের মায়ের বাড়ি যেয়ে বসে ছিল তার বাবা যখন এই সব শোনে তার বাবাও খুব অবাক ছিল তার বাবা। এত তো সাহায্য করলো তাও তার বাবাও খুব অবাক এই সব শুনে তার বাবা কিছু বুঝতে পারছে না তার মেয়েকে কি বলে বোঝাবে কি করবে তখন তার বাবা। ভাবলো হ্যাঁ সেই সেই সেই কবিতাটা যেটা আমাদেরকে পোড়ানো হয়েছিল সেই ছোট্ট বেলায় ওটা ভেবে।

সে ওই কবিতাটা শোনাবার জন্য নিজের মেয়ের কাছে গিয়ে বসল বসে জিজ্ঞাসা করলো মা কি হয়েছে তোর এত উদাস কেন তার মেয়ে তার বাবার দিকে দেখে বলে।

আমি কি করবো বলো কি করবো আমার পুরো গোটা ঘর টা ঊড়ে চলে গেল উপরের মা আমি বুঝছি তোর কষ্টটা খুবই ভালো করে বুঝছি কি করবো বল। কিছু করার নেই আয় তুই আমার সঙ্গে আয় কোথায় নিয়ে যাচ্ছ বাবা কোথায় নিয়ে যাচ্ছ চল তো মা চল এই বলে রুমার বাবা রুমাকে বাইরের দিকে নিয়ে গেল। ছাদে নিয়ে যে দাঁড় করলো দাঁড় করিয়ে রুপাকে আকাশের দিকে দেখালো রুপা দেখে বুঝতে পারছে না রুপা দেখে বলে কি দেখবো বাবা আকাশে কি দেখবো। কিছু তো দেখার নেই রুপা ভালো করে দ্যাখো আকাশ ওই গাছটা দ্যাখো দেখে বলে দেখে বাবা এই গাছটা দ্যাখো এই গাছটা দেখো কত সুন্দর ছিল এটাও এই ঝড় এ ভেঙে পরে গেল। আর কিছু দেখতে পাচ্ছো কিছু বুঝতে পারছো কি বুঝবো আর দেখো ওর আসে পাশে পাখি গুলোকে হ্যাঁ বাবা তারাও বেচারা আবার তাদেরকেও অন্য বাসায় গিয়ে বসতে হবে। মা তুমি যখন ওদের কথা বুঝছো তখন ভাবতো দেখো ওই পাখিদের তারা কি করছে দেখো কি করছে বাবা তুমি বুঝতে পারছোনা। দেখো তাদের যখন ঘর ভেঙে গেল তারা কি করছে তাদের জন্য তো এইটা একটুখানি না দেখো তাদের মুখে ছোট ছোট ডাল। দেখো তারা উড়ে উড়ে অন্য বাসার দিকে বাড়ছে তো কি হয়েছে বাবা বাড়তেই পারে বাড়তেই পারে দেখো মা কি করছে তারা তাদের তো ছোট মটো হওয়াতে ঘর ভেঙে যায়। তারা কি করে তারও তো ছোট ছোট ডাল নিয়ে ছোট ছোট ইট পাথর নিয়ে অন্য গাছের দিকে যাই উড়ে সেখানে গিয়ে তারা আবার নিজের ছোট ছোট ঘর বানায়। আবার নিজের বাচ্চাদের কে দেয় যা খায় তাদের তো কত ছোটো ছোটো বাচ্চা বল মা তারাও তো মরে যেতে পারে এই ঝড় বৃষ্টিতে হ্যাঁ বাবা তুমি ঠিক বলছো তাহলে ভাব মা। তাদের তো এরকম হালকা হাওয়াতেই ঘর ভেঙে যায় কোনো চিল কাক এলে উড়িয়ে ফেলে দেয় ছোট ছোট পাখিদের ঘর তাহলে ভাব তারা কি করে তারা তো এরাম হতাশ নিরাশ হয়ে বসে থাকে না। তারা তো এরকম চুপচাপ কাঁদেনা তারাও তো আগের কথা ভাবে তারাও তো ভাবে নাকি বল হ্যাঁ বাবা আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পেরেছি আমাদের যখন কোনো অসুবিধা হয়। তখন আমরা এরকম হতাশ নিরাশ হয়ে বসতে নেই আমাদেরকে আগে কি করে ওটা ঠিক করবো কি করে আরো ভালো করবো এটা ভাবতে উচিত হ্যাঁ মা এটাই ভাবা উচিত আমাদের। দেখ তোর বাড়ি ভেঙে গিয়েছে তো কি হয়েছে তুই ওইটা এবার কি করে ঠিক করবি ওটা ভাব ওটা চিন্তা কর এটা করিস না কি ভেঙে গেল কেন হলো কি হলো। যেটা হয়ে গেল সেটা ভেবে কোনো লাভ আছে বল কোনো লাভ নেই যেটা হবে যেটা হচ্ছে সেটা নিয়ে আমাদেরকে আগে বাঁচতে হবে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো। আমাদেরকে এটাই নিয়ে আগে বাড়তে হবে কিন্তু বাবা কি করে এই সব ঠিক হবে বলো যদি ওই পাখিরাও যদি ওটাই ভাবতো তাহলে ওদের কি আর অন্য ঘর হত বল হতনা না। আমাদেরকে আস্তে আস্তে সব ঠিক করে নিতে হবে নিজের মতো বাবা নিজের মতো ঠিক করার জন্য তো অনেক চেষ্টা করতে হয় তাই তো বলছি মা পাখিদের কে দেখ। ওদের দিয়ে শেখ তারা কি করে ছোট্ট ছোট্ট ডাল নিয়ে একটা একটা করে আমাদের তো তাও দুটো হাত আমরা তাও অনেক কিছু তাড়া তাড়ি করে উঠিয়ে নিয়ে আনি কিন্তু তাদের দেখ একটু খানি ঠোঁট। ওটাই নিয়ে চুছ দিয়ে ধরে ধরে একটা করে একটা করে পাথর ইট এই গুলো আস্তে আস্তে করে নিয়ে জোগাড় করে একটা ঘর বানায় কত কষ্ট করে হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো। আমরা তো তাও মানুষ কত কিছু ভালো ভাবে করতে পারি তারা তো এত ছোটো মানুষ তারা কি করতে পারে বলো ঠিক বলেছো আমি আর হতাশ নিরাশ হব না ওই পাখিদের মতো। আমিও খুব কষ্ট করে খুব ভালো করে আরো ভালো করে আমার আবার ঘর বানাবো আরো সুন্দর করে বানাবো আমি আর হতাশ নিরাশ হব না। বুঝলি মা হ্যাঁ বাবা তোমার কথা খুব ভালো করে বুঝেছি আমি আবার যাই নিজের বাড়ির দিকে হ্যাঁ মা তুই যা।

ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতুহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক বা health খাত নিয়ে স্বাস্থ্যখাত,

কিছু কথা বলছে চাচ্ছি বা আগ্রহ প্রকাশ করছি, আপনি কি আমার সাথে স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে ইচ্ছুক? হ্যাঁ অবশ্যই। জি আপনি আমাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে বা স্বাস্থ্যখাত নিয়ে যদি কিছু বলতেন? স্বাস্থ্য বলতে গেলে এখন আমাদের গতবছরে যে মহামারীটা গেল সেখানে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্যটা কি। এবং এই মহামারিতে আমাদের নিয়মিত mask ব্যবহার করা লাগছে sanitizer ব্যবহার করা লাগছে নিয়মিত সেভাবে এখন বলতে গেলে, এখন আমরা আপাতত অনেক ভালো আছি, আর আমদের স্বাস্থ্য বিষয়টা ধরতে গেলে আমাদের প্রয়োজন প্রতিদিন সঠিক নিয়মে ঘুম করা, রাত দশটার মধ্যে আমাদের ঘুমাইতে যেতে হবে এবং ভোরবেলা আমাদের ঘুম থেকে ওঠা লাগবে এবং আমাদের প্রতিদিন সকালে উঠে শরীরচর্চা করা লাগবে সকালের আবহাওয়াটা আমাদেরকে নিতে হবে। সকালের যে রোদ সেই রোদটা আমাদেরকে শরীরে নিতে হবে, করতে হবে এবং আমরা,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 কারণ এখনকার ওষুধে সব ওষুধ বের করেছে সেগুলো সবগুলোই সব দুই নম্বর ওষুধ আগে যেরকম ওষুধ খাইলে এক চামচ ওষুধ খাইলেই ঠিক হয়ে যেত কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন আমাদেরকে অনেক পরিমাণ ওষুধ খাওয়া লাগতেছে, তারপরেও আমরা অসুস্থ থাকি থেকে যাচ্ছি, আমরা সুস্থ হচ্ছি না। সেক্ষেত্রে ওষুধটা আমাদের, ঠিক ভাবে আসতাছে না। সবগুলো দুই নম্বর ওষুধ সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা ভেজাল ওষুধ না খেয়ে যেগুলো আমাদের শরীরের ভালো রাখার জন্য আমাদের শাকসবজি খাইতে হবে বেশি বেশি, আমরা আমিষ জাতীয় কিছু খাবো আমিষ জাতীয় খাবো কিন্তু সপ্তায় দুইদিন থেকে তিনদিন, বাদবাকি দিনগুলো আমরা শাকসবজি দিয়েই খাবো। আপনি কি মনে করেন?